হাতে একটা সাদা রঙের থলে। রাস্তার উল্টো দিকে আরো কয়েকজন লোক হাঁটা চলা করছে। একটা বাস দাঁড়ি--

তার উল্টো দিকে একটা লোক একটা বাচ্চাকে নিয়ে খেলছে।